চার দিকে চারটি মঞ্চের উপরে চার দিকে চারটি কলা গাছ দিয়ে সাজানো হয়েছে সুসজিত করা হয়েছে যেখানে --

একটা টলিট্রলি খাড়া করা আছে তার পেছনে দোকান দেখা যাচ্ছে সমর্থ দোকান আছে যেটার মধ্যে একটি দোকান স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা বিশ্বজিৎ--

আমরা যে রেল লাইন - টি দেখতে পারছি সামনে সম্ভবত একটা স্টেশন সাব স্টেশন হবে |

নিচে যে সিঁড়ি করা আছে সেই সিঁড়ি দিয়ে নেমে আমরা একটা জলাশয় পাবো।

এখানকার চাষীরা একটি পেশ খুজ--

ফুলটি সমর্থ সূর্য্য মুখী ফুল হতে পারে।

শুধু একটি ফুলকে দেখাচ্ছে এখানে বাগানে তৈরী বাস

প্রচুর লোক সেখানে দেখার জন্য হুড়োমুড়ি করছে।

পতিরাম পোস্ট অফিস -এর নিকট ।

এইট টু নাইন ডাবল টু সেভেন ।